হ্যা এখানে একটা ঠাকুর পূজা হচ্ছে যেখানে দুটো ব্রাহ্মণ পূজো করছে দেখা যাচ্ছে একটা ছেলে বসে আছে আর সমস্ত ঠাকুর এখানে পুজে হচ্ছে।

হা এখানে একটা অনেক দিন কার আগের কার বাড়ি দেখতে পাচ্ছি যেখানে--

প্লাস আমি দেখতে পাচ্ছি অনেক কিছুই রাখা আছে যেগুলো হার্ডওয়ার স দোকানে পাওয়ার মতো দড়ি থেকে শুরু করে ক্লিপ থেকে শুরু করে সবকিছু এখানে রয়েছে।

এটা একটা খোলা মাঠ |এটা একটা খোলা মাঠ | যেখানে কোনো খেলা বা কোনো মিটিং বা কোনোওওও --

এখানে একটি রাস্তার ছবি দেখানো হয়েছে| আআআর দেখানো হয়েছে কিছু লোক হয়তো সেটা মেবি ঠান্ডাকাল তাই জন্য মুখে রুমাল মাথায় টোপি ও জ্যাকেট দিয়ে হেটে চলেছে।

এখানে কিছু হরিণ দেখা যাচ্ছে | যারা নিজেদের মতো নিজেরা ঘুরে বেড়াচ্ছে | হয়তো কিছু একটা বড় জঙ্গল হতে পারে ।

কারণ এই সব কাজ অনেক আগের তৈরি কর দেখেই বোঝা যাচ্ছে আর সামনে টা একটু গার্ডেন টাইপ আছে।

একটু লোক সাইকেল ও বার করছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্ক টা --

এখান এটা দেখে মনে হচ্ছে এটা একটু শোরুম যেখানে --

ট্রাক্টর বিক্রি হয় যে শোরুম এ এখানে অনেক ট্রাক্টার বাইরে দাঁড় করানো আছে।

সন্ধে বেলা তোলা ছবি প্লাস তার দেখা যাচ্ছে কারেন্ট এর তার বাড়ির পুরো সামনে দিয়ে গেছে আর পশে জঙ্গল দেখা যাচ্ছে।

প্লাস দোকানটা আ বেলুন দিয়ে পুরো সাজানো প্লাস ভেতরে প্রচুর স্টক আছে জামা কাপড়ের।

এটা একটা বইয়ের দোকান। যেখানে সমস্ত রকম বই দেখা যাচ্ছে ভেতরে পাওয়া যায়।

পুরো কালো কালার এর পাহাড় | মানে পাথরগুলো পুরো কালো কালার এর দেখা যাচ্ছে | আর ঝর্নাটার জল পুরো সাদা কাঁচের মতো যেটা ওপর থেকে পড়ছে | প্লাস দূরে একটা সবুজ মাঠ দেখা যাচ্ছে ।

প্লাস সামনের দিকে খালি মাঠ আছে প্লাস স্কুল এর ছাদে একটা ছোট ট্যাংকি যেটা দেখা যাচ্ছে।

প্লাস সামনে একটা এল_সি_ডি করা আছে যেখানে কিছু চলছে।